রাস্তার ধরে রয়েছে বাটার শোরুম এবং রাস্তা দিয়ে স্কুটি চালক বাইক চালাক এবং এইমস এর গাড়িও যাচ্ছে।

এইখানে কিছু মিস্ত্রিরা কাজ করছে এইখানে ইট এবং--

এই অনুষ্ঠানটিকে শয্যায়িত করা হয়েছে এবং এখানে বিভিন্ন দর্শকরা বসে আছেন এবং দূরে একটি গাড়ি পার্ক করা আছে।

একটি অবশ্যই একটি চিড়িয়াখানার দৃশ্য যেখানে পশুদেরকে বন্দি করে রাখা হয় --